চারিদিকে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।

রাস্তার পাশে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।

ছবিটাতে আমরা একটি শোরুম দেখতে পাচ্ছি।

পিসনে কয়েকটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাসপালা দেখা যাচ্ছে।

পিছনদিকে একটি কাঠের টেবিল দেখা যাচ্ছে।

ছবিটাতে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি।

গেটটি এ অনেক ফুল দিয়ে সাজানো আছে।

সামনে একটি খোলা জায়গা রয়েছে।

আমরা এখানে একটি অপিস রুম দেখতে পাচ্ছি।

সামনে একটি কাঠের টেবিল রয়েছে।